বাড়ির থেকে একটু বাড়ির সাথে লাগোয়া একটা বড়ো বারান্দা করা আছে। আর তার আশেপাশে অসংখ্য গাছপালা বনজঙ্গল হয়ে আছে। আর বাড়িটা থেকে সরু রাস্তা চলে গেছে লাল মা --

তার জন্য শ্রমিকই এখানে কাজ করছে ফর সিলিং ফর সিলিং এর কাজ করছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ বড় খেলার মাঠ। আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে অনেক ঘরবাড়িও দেখা যাচ্ছে। আর মাঠে কিছু ছেলে এসে খেলাধুলা করছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দোতালা বাড়ি। দোতালা বাড়িটি প্লাস্টার করা নেই ।

আর ব্রিজ টির আশেপাশে অনেক ছোট ছোট ঘাস বনজঙ্গল হয়ে আছে আর ওভারব্রিজ টির তলা দিয়ে জল জল গেছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিক্রেতা মাছ বিক্রি করছে আর তাকে হেল্প করার জন্য একটা ছেলে আছে সে অনেকই মাছ বিক্রি করে দেখে মনে হ--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাগান । বাগানে বিভিন্ন ধরণের গাছ লাগানো আছে। অনেক জন সেখানে ঘুরতে এসেছে আর প্রত্যেকটা গাছের সাথে--

এখানে একটা দেখেত পাচ্ছি এক তোলা বাড়ি বাড়িটি খুব সুন্দর ভাবে রং কর আছে আর বাড়ির সাথে একটি মন্দির মন্দিরটিকে রেলিং দিয়ে ঘেরা আছে খুব সুন্দর লাগছে দেখতে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির দোকান। গাড়ি গাড়ি গুলি খুব সুন্দর। বাইরে দুটো গাড়িও রাখা আছে ভেতরে অনেক গাড়ি আ--

আমার দেখতে পাচ্ছি উমম একটা কাগজের ওপর অনেক ধরণের--